এটি এস.বি.আই. ব্যাংক -এর সামনে একটি বাইক রাখা রয়েছে এবং একটি হেলমেট রাখা বাইক রাখা রয়েছে একটি স্ক্যুটি রয়েছে।